যে নতুন নতুন প্রযুক্তি বা অধিক স্বয়ং শিল্পের উদ্ভিদ বা প্রাণী সেগুলো কিন্তু তার সমাজের আগ্রহহিক সামাজিক হতে হবে এবং সেগুলো যথাযথ তার সাহায্যে পদ্ধতি জানতে হবে আচ্ছা আজকে এই পর্যন্তই জাহাঙ্গীর রতনজি যাদব টাটা জে আর ডি চাটা জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা উনতিরিশের জুলাই উনিশশো চার থেকে

টাটা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী রতনজি দাদা ভাই টাটা এবং তার স্ত্রী সুজান ব্রায়ারের পুত্র তার মা ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি গাড়ি চালান এবং উনিশশো উনতিরিশ সালে তিনি ভারতের প্রথম Licence প্রাপ্ত Pilot হয়েছিলেন

Air India এছাড়াও টাটা গ্রুপের অধীনে রয়েছে বিভিন্ন শিল্পের প্রতিষ্ঠাতা উনিশশো তিরাশি সালে তিনি ফরাসি Lisian of

পুরস্কার পদ্মবিভূষণ এবং ভারতরত্ন পেয়েছেন ভারতীয় শিল্পে তার অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয় যে আর ডি টাটার জন্মদিন কবে পালিত হয় সে বিষয়ে কিছু তথ্য উনতিরিস এ জুলাই উনিশশো চার জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা উনতিরিস এ জুলাই উনিশশো চার থেকে উনতিরিস এ নভেম্বর উনিশশো তিরানব্বই ছিলেন একজন ভারতীয় বিমান চালক শিল্পপতি এবং টাটা Group এর Chairman যে আর ডি টাটার একটি সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে কিছু তথ্য যারটা সম্পূর্ণরূপে জাহাঙ্গীর রতঞ্জলি দাদাভাই টাটা উনতিরিস জন্ম উনতিরিস এ জুলাই উনিশশো চার প্যারিস ফ্রান্স মৃত্যু উনতিরিস এ নভেম্বর উনিশশো তিরানব্বই জেনেভা সুইজারল্যান্ড ভারতীয় ব্যবসায়ী এবং বিমান চলাচলের পথপ্রদর্শক যিনি ভারতের প্রথম বিমান সংস্থা এবং সংস্থা তৈরি করে এবং টাটা গ্রুপের নাটকীয় সম্প্রচারণ তথ্য

জে এন টাটার মৃত্যু শতবার্ষিকী এবং টাটা Group এর main নেতা যে-আর -ডি টাটা এবং নেভাল আটাটার জন্ম শতবার্ষিকী কে চিহ্নিত করে তারা ভারতীয় শিল্পকে লুপ দিতে সাহায্য করেছে যে আর ডি টাটার সাফল্যের প্রথম গল্প কি সে বিষয়ে কিছু তথ্য যে আর ডি টাটা প্রথম ব্যক্তি যিনি flying license ধারণ করেছিলেন তিনি tenth ফেব্রুয়ারি উনিশও উনত্রিশ তারিখে প্রত্যয়িত হন এবং ভারতীয় বেসামরিক বিমান চলাচলের জনক হিসেবে পরিচিত হন যে আর ডি টাটা উনিশও বত্তিরিশ সালে ভারতের প্রথম বাণিজ্যিক বিমান সংস্থা টাটা Airlines এবং যা পড়ে Air India নামে পরিচিত তিনি প্রতিষ্ঠা করেন বিমানেযে আর ডি টাটার সাথে কার দেখা হয়েছিল দিলীপ কুমার যেদিন দিলীপ কুমার তার কর্মজীবনের শীর্ষে ছিলেন এই একটি flight এ তিনি এক বৃদ্ধ ভদ্রলোকের সাথে দেখা করেছিলেন ভারতের প্রথম pilot কে যে আর ডি টাটাস ছিলেন ভারতে প্রথম pilot টাটার পাঁচটি মান কি কি সততা দায়িত্ব শ্রেষ্ঠত্ব অগ্রগামী এবং ঐক্য টাটা এত সফল কেন অগ্রগামী ব্র্যান্ড টাটা brand এর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর অগ্রগামী মনোভাব টাটা ভারতের একটি স্টিল মিল ভারতের একটি power company এবং ভারতের পাঁচ তারকা আতিথেয়তা এবং ভারতের

Designe করা টাকা logo অনেক অর্থ রয়েছে লোগোটির তরলতার প্রতিনিধিত্ব করার জন্য বোঝানো হয়েছে একটি জ্ঞানের ফোয়ারা হিসেবেও দেখা যেতে পারে বিশ্বাসের গাছ হতে পারে যার তলে মানুষ আশ্রয় নিতে পারেযে আর ডি টাটাস কে কি বললেন সুধা মূর্তি আমি এ বিষয়ে company র কাছে একটি চিঠি লেখা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যেহেতু আমি সেই ব্যক্তিকে চিনতাম না যাকে আমি চিঠি দি সম্বোধন করব তাই আমি শুধুমাত্র পুরুষ কর্মচারী নীতি সম্পর্কে যে আর ডি টাটার সাথে যোগাযোগ করেছি অভিযোগ করে একটি Post Card লিখে তার কথা বলেছেন যে মহিলারা পুরুষদের চেয়ে ভালো করে এবং যদি তাদের সুযোগ না দেওয়া হয় তবে তারা করবে না কেন যে আর ডি টাটা একজন Roll Model এমনকি ভারত সরকার শ্রমিকদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষার লক্ষ্যে তাদের প্রথম শ্রম আইনের খসড়া তৈরি করার আগেই যে আর ডি এর নেতৃত্বে টাটা ইতিমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় কর্মচারী কল্যাণ উদ্যোগগুলি তৈরি ও বাস্তবায়ন করেছে Air India থেকে যে আর ডি কে সরিয়েছেন morality বিষয়ে সরকার ফেব্রুয়ারি উনিশশো আটাত্তর moral বিষয়ে সরকার দ্বারা যে আর ডি টাটা কে Air India এবং Indian license board থেকে অপসারণ করা হয় বোম্বেতে যখন একটি Air India বই সাতষো সাত চল্লিশ বিধ্বস্ত হয় তখন দুইশ তেরো জনের মৃত্যু হয়েছিল কেন টাটা group সেরা কর্মী এর মধ্যে রয়েছে আট ঘন্টা কর্ম দিবস বিনামূল্যে চিকিৎসা সহায়তা কল্যাণ বিভাগ প্রতিষ্ঠা বেতন সহ ছুটি শ্রমিক ভবিষ্যৎ তহবিল প্রকল্প শ্রমিকদের

Vision কি ছিল সেই পর্যায়ে যে আর ডি হসপিটালের জন্য তার দৃষ্টিভঙ্গি শুরু হয়েছিল এই চিকিৎসা এই হাসপাতালে চিকিৎসা গবেষণা এবং ত্রিবিদো বিষয়গুলি পূরণ করতে সক্ষম হওয়া উচিত আমাদের গবেষণাকে চিকিৎসার মত গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে যে আর ডি এবং রতন কিভাবে সম্পর্কিত যে আর ডি টাটাস উনো তিশির এ জুলাই উনিশশো চার থেকে উনো তিশির এ নভেম্বর উনিশশো তিরানব্বই রতনজি টাটা তার স্ত্রী সুজনের

টাটা গ্রুপের চতুর্থ chairman হিসেবে তিনি ভারতীয় বিমান চলাচলের নেতৃত্ব দেন টাটা Airlines র নেতৃত্বে এবং প্রতিষ্ঠা করেন পরে Air India নামে পরিচিত রতন টাটা কি যে আর ডি আটাটার দত্তকপুত্র তিনি নেভাল টাটার ছেলে যাকে টাটা group র এর প্রতিষ্ঠাতা জামশেদ জি ছেলে রতন টাটা দত্তক নিয়েছিলেন টাটা group এর প্রকৃত মালিক কে টাটা group প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা Head Quater বোম্বে House মুম্বাই মহারাষ্ট্র ভারত ক্ষেত্র বিশ্বব্যাপী পরিবেশিত ওই ব্যক্তি রতন টাটা chairman ইমেরিটাস নটরাজা চন্দ্র শেখরন chairman এবং ব্যবস্থাপনা পরিচালক পরবর্তী টাটাকে দুই হাজার কুড়ি সালে তিনি শ্রীনাথ নর সিংহাম কে টাটা Trust প্রথম CEO নিযুক্ত করেন শ্রীনাথ তিশির এই অক্টোবর দুই হাজার বাইশ এ অবসর গ্রহণ করেন সাম্প্রতিক রিপোর্টের ইঙ্গিত সম্ভাবনা

System অন্তর্ভুক্ত রয়েছে রতন টাটা এবং যে আর ডি টাটা এর মধ্যে পার্থক্য কি যিনি যে আর ডি টাটার সঙ্গে তার সম্পর্কের কথাও বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি তার কাছে একজন বাবা এবং ভাইয়ের মত ছিলেন জাহাঙ্গীর রতন যে দাদাভাই টাটা এবং রতন টাটা টাটা পরিবারের বিভিন্ন শাখা থেকে এসেছেন উনিশও একানব্বই সালে যে আর ডি টাটা যিনি অর্ধশ শতাব্দীর ও বেশি সময় ধরে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন রতন টাটা কে

টাটা সং থেকে আসে IIFLwell পুরো India Rich list দুই হাজার বায়ীশ অনুযায়ী তিনি চারশো একুশ তম ধনী ভারতীয় রতন টাটা কে কেন Sir বলা হয় মানবতার সেবার জন্য Sir রতনকে উনিশ সলো সালে knight উপাধি দেওয়া হয় যে আর ডি টাটার প্রাথমিক জীবন যে আর ডি টাটা ফ্রান্সের প্যারিসে উনতিরিস এ জুলাই উন্নিশশো চার সালে একটি ভারতীয় পারসী পরিবারের জন্ম জন্ম গ্রহণ করেন তিনি ব্যাবসায়ী রতঞ্জীর দাদাভাই টাটা এবং তার ফরাসি স্ত্রী সুজান সুনি ব্রিয়ার এর দ্বিতীয় সন্তান ছিলেন তার যে আর ডি টাটার কিছু অর্জন নিম্নরূপ তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতের flying license পান তিনি ভারতীয় বেসামরিক বিমান চলাচলের

বাণিজ্যিক life টি উদয়ন করেছিলেন যা করাচি থেকে মাদ্রাজে পড়েছিল উনিশও তিরাশি সালে তিনি টাটা sons এর chairman নির্বাচিত হন যা তাকে ভারতের বৃহত্তম শিল্প সংগঠনের প্রধান করে তোলেন যে আর ডি আটাটার নেতৃত্বে টাটা group র সম্পদ একশো million থেকে পাঁচ bilion ডলার রয়েছে তার নির্দেশনায় টাটা group trust উনিশও একচল্লিশে সালে বোম্বেতে এশিয়া প্রথম ক্যান্সার center memorial Center of ক্যান্সার প্রতিষ্ঠা করে উনিশও পয়তাল্লিশ সালে তিনি টাটা motors প্রতিষ্ঠা করেছিলেন উনিশও আটচল্লিশ সালে তিনি ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান সংস্থা চালু করেন কিভাবে বিমান চালনা যে আর ডি টাটার আজীবন আবেগ হয়ে উঠলো শৈশবে যখন যে আর ডি টাটা তার গ্রীষ্মের ছুটিতে ফ্রান্সে ছিলেন তখন তিনি বিমান চলাচলের পথপ্রদর্শক স্যারের লুই ব্ল্যারিও এর সাথে দেখা করেছিলেন। এটি বিমান চালনায় যে আর ডি টাটার গভীর আগ্রহের জন্ম দেয় এবং কোভিদ আগ্রহের জন্ম দেয় এবং সারা জীবনের আবেগের পরিণত হয় যে আর ডি টাটা ভারতের অন্তর্গত কোন সাফল্য বা অর্জন বস্তুগতভাবে কার্যকর হয় না যদি না তার দেশ ও জনগণের প্রয়োজন বা স্বার্থ পূরণ করে এবং ন্যায্যভাবে এবং সততার সাথে উপার্জন করেছেন যে আর ডি টাটা রতঞ্জি টাটা টাটা ছিলেন যে আর ডি টাটার বংশধর তিনি টাটা Group টাটা গ্রুপের প্রতিষ্ঠা করেছেন দুর্নীতি সম্পর্কে কিছু তথ্য দুর্নীতি এটি হল এক ধরনের অসততা অসততা বা কোন ব্যক্তির বা কোন প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত ফৌদব্যারি অপরাধ একজন

টিতে ঘুষ প্রভাব বিস্তার সহ অনেক কর্মকান্ডে জড়িত থাকতে পারে এবং আত্মসাৎ এবং অনেক দেশ বৈধঅভ্যাস অন্তর্ভুক্ত থাকতে পারে রাজনৈতিক দুর্নীতি ঘটে যখন একজন কর্মকর্তা বা অন্য সরকারি কর্মচারী ব্যক্তিগত লাভের জন্য অফিসিয়াল ক্ষমতায় কাজ করে ক্রিপ্ত প্রেসিস আওয়ে অ্যালিগার্গিক অ্যালিগার্গিক রাজ্য নারকো state এবং মাফিয়া রাজ্যগুলিতে দুর্নীতি সবচেয়ে সাধারণ

দুর্নীতিতে এবং অপরাধ হলো স্থানীয় সমাজব্যতিক ঘটনা যা বিভিন্ন মাত্রায় এবং অনুপাতে বিশ্বব্যাপী সমস্ত দেশে নিয়মিত frequency সহ

এবং অপরাধ দমনের জন্য দেশীয় সম্পদ বরাদ্দ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটি করার জন্য গৃহীত কৌশল গুলি প্রায়শই দুর্নীতির বিরোধী শব্দকোষের অধীনে সংক্ষিপ্ত করা হয় উপরত্ন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য সলো এর মত বৈশ্বিক উদ্যোগ ও একটি লক্ষ্য মাত্রা সব ধরনের দুর্নীতি ব্যাপকভাবে কমাতে হবে দুর্নীতি একটি জটিল ঘটনা এবং বিভিন্ন মাত্রায় ঘটতে পারে কম লোকের মধ্যে দুর্নীতির ক্ষুদ্র দুর্নীতির থেকে শুরু করে বৃহৎ আকারের সরকার দ্বারা সংঘটিত দুর্নীতি এবং দুর্নীতি যা এতটাই প্রচলিত যে এটা সমাজের দৈনন্দিন fabric এর অংশ সংগঠিত অপরাধের অন্যতম লক্ষণ হিসেবে দুর্নীতি সহ system মিক দুর্নীতি সূচক এবং সরঞ্জাম গুলি তৈরি করা হয়েছে যা ক্রমবর্ধমান নির্ভুলতার সাথে বিভিন্ন ধরনের দুর্নীতি পরিমাপ করতে পারে যখন তারা অবাস্ত হয় যদি থাকে অবাস্ত হয় যদি থাকে মন্ত্রী পরিষদ মন্ত্রীদের ধরা পড়ার পরে একটি গবেষণায় শরীরের চর্বিকে মোটামুটি guide হিসেবে দেখা হয়েছে প্রস্তাব করা হয়েছে সোভিয়েত পরবর্তী রাষ্ট্রগুলো দুর্নীতি আরো সুনির্দিষ্ট ব্যবস্থার সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত ছিল বড় দুর্নীতি মানে কি grand দুর্নীতিকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যে সব সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রাজনৈতিক আইন এবং অর্থনৈতিক ব্যবস্থার উল্লেখযোগ্য ব্যাঘাত প্রয়োজন এ ধরনের দুর্নীতি সাধারণত মতো স্বৈরাচার বা কর্তৃত্ববাদী সরকার আছে এমন দেশে দুর্নীতি পাওয়া যায় এই কিন্তু সেসব দেশেও পর্যাপ্ত পুলিশিং নেই অন্য দেশে দেশে সরকার একে অপরের স্বাধীন পরিষেবা প্রদানের প্রয়াসে system টি আইনি নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখায় বিভক্ত স্বাধীন হওয়া ব্যপুল দুর্নীতির বিষয় পদ্ধতি সিস্টেমিক দুর্নীতি systemic দুর্নীতি যা প্রাথমিকভাবে একটি সংস্থা বা প্রকৃতি

ভাবে কাজ করেন পদ্ধতিগত দুর্নীতিকে উৎসাহিত করার কারণগুলির মধ্যে রয়েছে প্রতিকূল প্রণোদনা বিবেচনা মূলক ক্ষমতা একচেটিয়া ক্ষমতা স্বচ্ছতার অভাব কম বেতন এবং দায় মুক্তির সংস্কৃতির দুর্নীতির একটি নির্দিষ্ট কাজ ব্যবস্থায় খুব চাঁদাবাজি এবং আত্ম আত্মসাদ জড়িত যেখানে দুর্নীতি ব্যতিক্রমের পরিবর্তে নিয়মে পরিণত হয় অবস্থান সোভিয়েত পরবর্তী রাজ্যের মত দেশে উভয় প্রকার রয়েছে কিছু পন্ডিত যুক্তি দেন যে পশ্চিমা সরকারের একটি নেতিবাচক কর্তব্য যা পূর্ববর্তী সরকারের নিয়ম তান্ত্রিক দুর্নীতি থেকে রক্ষা করা চীনে দুর্নীতি একটি প্রধান সমস্যা যেখানে সমাজ ব্যক্তিগত সম্পর্কের উপর অনেক বেশি নির্ভর করে বিংশ শতাব্দীর শেষ নাগাদ যা সম্পদের জন্য নতুন লালসার সাথে মিলিত হয়ে ক্রমবর্ধমান দুর্নীতির জন্ম দেয় ইতিহাসবিদ হীদ কোপা বলেন ঘুষ ছিল সিনা দুর্নীতির

ধরনের অর্থের অপব্যবহার অবৈধ ব্যবসায়িক লেনদেন stock manipulation এবং বাস্তবতা সম্পত্তির জালিয়াতি বরাবর দুর্নীতি বিরোধী অভিযানের

পরবর্তী দেশ হিসেবে আর্মেনিয়াও স্মৃতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় এতে আর্মেনিয়া সোভিয়েত union এর অন্যান্য সদস্য প্রজাতন্ত্র গুলিও উত্ত অগ্রাধিকার হিসেবে স্থানান্তরিত হয়েছে আর্মেনিয়াএ একটি আনন্দ দায়ক ব্যতিক্রম ছিল দুই হাজার আঠেরো সালে আর্মেনিয়ান ভেলভেট বিপ্লবের পর নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সরকারি শীর্ষ অগ্রাধিকারে পরিণত করেছে মাত্র দুই বছরে শিপ টি আই করে একশো পাঁচ তম থেকে ষাট তম স্থানে চলে যাওয়ায় কৌশল ফলপ্রসাদ হবে বলে মনে হচ্ছে দুর্নীতির কারণ ব্যাখ্যা সম্পর্কে কিছু তথ্য দুর্নীতি ঘটবে যদি

তার সাথে অন্যদের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে দুর্নীতির দিকে পরিচালিত করে না নৈতিকতা বা সততা এর একটি চতুর্থ একটি পরিবর্তনশীল চালু করা হয়েছে নৈতিক দিকটি একটি অভ্যন্তরীণ অংশ এবং একটি মানসিকতার সমস্যা প্রতিনিধিত্ব করেন এবং একটি বাহ্যিক উপাদান দারিদ্র ও পর্যাপ্ত তো পারিশ্রমিক প্রতিকূল কাজের পরিবেশ এবং অদক্ষ বা অত্যাধিক জটিল প্রক্রিয়া যা মানুষকে নিরোত সাহিত্ করে এবং বিকল্প খুঁজতে ছেড়ে দেয় ছেড়ে দেয় সমাধান দুই হাজার সতেরো সালে একটি সমীক্ষা অনুসারে নিম্নলিখিত কারণ গুলি দুর্নীতির কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে

রাজনৈতিক স্বচ্ছতা উচ্চ স্তরের আমলাতন্ত্র এবং অদক্ষ প্রশাসনিক কাঠামো সংবাদপত্রের স্বাধীনতা কম কম অর্থনৈতিক স্বাধীনতা বৃহৎ জাতিগত বিভাজন এবং উচ্চ স্তরের অন্তর্গত কুসংস্কার লিঙ্গ বৈষম্য দারিদ্র রাজনৈতিক অস্থিরতা দুর্বল সম্পত্তি অধিকার দুর্নীতি গ্রস্ত প্রতিবেশী দেশ থেকে সংক্রামক শিক্ষার নিম্নস্তর সমাজের প্রতীক দায়বদ্ধতার অভাব ব্যতিক্রমী পরিবার